তুলো দিয়ে একটা ব্যাংকেট রয়েছে ।

জানালা বন্ধ রয়েছে কালো উম সাদা নীল রঙের দেওয়ালটা রয়েছে।

চেয়ার টেবিল বেঞ্চ সব রয়েছে লাইট জ্বলছে।

ঝাউ গাছ রয়েছে রাস্তা রয়েছে ।

গল্প করছে দূর থাকতে বাড়ি ঘর রয়েছে ।

খুব সুন্দর করে সাজানো হয়েছে ।

দুটো গেট রয়েছে এদিকে দুটো গেট -এতে লোক দাঁড়িয়ে রয়েছে।

সবুজ রঙের গাছপালা রয়েছে।

সব ফুলের দোকান রয়েচে দেখতে পাচ্ছি।

ওখানে লোকজন রয়েছে লাইট রয়েছে।

সব হলদে রঙের গ্রিল দেওয়া জানালা কপাট রয়েছে ।

উম উম লাল গাড়ি রয়েছে উপরে আকাশ টা--

লোকজন রা মাথায় করে নিয়ে--

গাছ পালা রয়েচে সাদা রঙের বাড়ি রয়েচে-এ।